না এখনো অবধি আমি loan নিইনি। তো এখন বুঝতেই পারছেন এবং সময় তো এলো এবার আস্তে আস্তে আমার বাড়িতেও এখন ইয়ে হচ্ছে তো আর একটা নতুন বাড়ির জন্য আরকি নিতে হতো। তো আমি ওর জন্যই আরকি just research করেছিলাম আপনাদের company তে আহ তো ওখান থেকেই বোধয় আপনি database পেয়েছেন তো ওখান থেকেই call করেছেন আমি বুঝতে পেরেছি। তো ওটার জন্যই আরকি আগে থাকতে আমি এরম কিছু করিনি এখনো অবধি।

কোনো দৈবাৎ just problem তো হতেই পারে প্রথম আহ দ্বিতীয় মাসে ধরুন দিতে মানে just installment টা fail হয়ে গেলো মানে উম just in case মানে কোনো দিতে পারলাম না ধরুন ওটা কি পরের মাসে কি দিয়ে দেওয়া যাবে? আহ দিতে তো হবেই এবং পরের মাসে যদি আমি ওটা দিয়ে দিই এভাবে পরিপূরণ করা সম্ভব? Okay okay ঠিক আছে। তাহলে আমি সেই মতোই আহ চেষ্টা করবো। মানে just in case আরকি বললাম আরকি এরম হবে না। আমি আমার আহ সাধ্য মতো পুরোপুরি চেষ্টা করছি। তো এবার ব্যাপারটা হচ্ছে যে online যে documents গুলো আছে এগুলো তাহলে সমস্ত কিছু আপনাদের সাথে তাহলে কথা তো হয়ে গেলো। এবার কোনদিন আপনি free থাকবেন বলুন তাহলে কাল বা পরশু এসে তাহলে আরো details এ সমস্ত কিছু আরকি সমস্ত document লাগবে না ও গুলো আর একবার যদি আপনি ইয়েতে পাঠিয়ে দেন তাহলে সেই সেই ভাবে আমি ready হয়ে আপনাদের সাথে দেখা করে নেবো আরকি।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 কি আমি ভাবছিলাম আমার ও অনেক জে জায়গা আছে না হ্যাঁ, হ্যাঁ বলো ওর মধ্যে আমি ফুল চাষ করবো আচ্ছা আমার মন হয়েগেছে এবার যে ফুল চাষ করবো। হ্যাঁ, করো না গো খুব ভালো চাষ এই ঠান্ডার সময় আছে ফুলগুলো ফুলের দাম না খুব বেড়ে যাচ্ছে এখন ফুলের দাম খুব বেড়ে যাচ্ছে কেননা ঠান্ডার জন্য কি হচ্ছে? ফুল-তুলে একটু কম কম হয় হয় যে যেরম জবা ফুল দেখছো তো? হম হম জবা ফুল যে গুলো খুলে থাকে ওই জিনিসটা দেখবে এখন এই ঠান্ডার সময় জবা ফুলটা না খুব কম খুলে থাকে,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 আচ্ছা আচ্ছা আর যে গুলো খোলা মুখ জবা মুখে জবা ফুল সেটা অনেক কমই দেখতে পাবেন, দেখতে পাবেন কিন্তু কম দেখতে পাবে আর দামটা, দামটা খুব বেড়ে থাকবে এই বারে ও হ্যাঁ আর শোনোনা শোনানা hello হ্যাঁ, বলো বলো হ্যাঁ বলছি বলছিলাম আমাকে হ্যাঁ আহ কিছু ভালো ভালো ফুল যে আহ যার মধ্যে কম খাটতে হয় আচ্ছা আচ্ছা আর যেটা ভালো দেখতেও হয় ওইটা আমাকে একটু কি ভাবে ওইটাকে লাগাতে হবে? ওইগুলো আচ্ছা আচ্ছা আর চাষটাকে কি ভাবে করতে হবে একটু আমাকে একটু,

গোলাপের ফুল আচ্ছা আচ্ছা একটা হয়েগেলো জবার জবা বলছি তুমি যেটা বলছো হ্যাঁ, হ্যাঁ জবাই ফুল সেটাতো বাড়ির পাশে আমাদের লাগানোই রয়েছে একটা,

আহ চাষ করতে চাই তো আমাকে ভালো করে একটু বোঝাবেন যে ফুলের চাষ কি ভাবে হবে বলে দিচ্ছি বা কিরকম মাটি লাগবে? হ্যাঁ হ্যাঁ বা আমাকে কি সর করতে হবে? বা ওইটা হ্যাঁ বুঝতে পারছি পুরো একটা process কতো লম্বা চলে? কতোদিন পরে ওইটাকে আমি ফুল যদি আমার অতো ভারী মাত্রায় আমি পাই তাহলে কিভাবে আমি বিক্রি? আমি করতে পারবো সেটা যদি আপনি বলবেন কারণ আপনি নিশ্চই নিশ্চই ফুলের আহ করেছেন ভালো feed দিয়েছে ওটা আমি দেখলাম ওই চাষটা অনেক ভালো হয়েছে আপনার জন্য আপনার ক্ষেতে যে যেটা দেখলাম। তাই জন্য আপনাকে আহ মানে জিগ্যেস করছি? এমনিতে কোনো ভাববেন না রাগ করবেন না না না এটা রাগের কিছু না হম আমাকে কিছু একটা tips দিয়ে দিলে ভালো হয় আমার হ্যাঁ হ্যাঁ ভালো হয় নিশ্চই আজকে আমি,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 গোলাপ ফুলটা তুমি February যে মাসটা আছে না হম হম হম ওইটার ঠিক পনেরো দিন পনেরো না পনেরো-কুড়ি দিন আগে দিয়ে করবে ঠিকআছে?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

দামও তে sale হবে ঠিকআছে? ওই সময় তুমি ভালো দামে ভালো মানে বেশি জিনিস বেরিয়ে গোলাপ ফুল sale করতে পারবে তোমার ভালোই হম pocket এ পয়সা ঢুকে যাবে তো গোলাপ ফুল টা তুমি এখন করতে হবে না।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 জবা ফুলের একটা ছোটো ছোটো দানা আমি দিয়েদিচ্ছে ওইটা তুমি একবার লাগিয়ে দেবে আর নরম মাটিতেই লাগাবে ঠিক আছে নরম মাটিতে লাগাবার পর একবার যদি গাছ হয়েযায় না, তারপরে ওইটার নিজে যবে ফুলটা ফোটে ফুলটা ফোটার পর না ওর নিজের একটা দানা গুলো না ফেলে দেবে নিচে ওইটা দিয়েই আবার অন্য একটা গাছ নিজে দিয়েই চলে আসবে। ওতে তোমাকে বেশি খাটা-খাটনি করতে হবে না ঠিকআছে তো এইটা হয়ে গেলো তারপরে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

আহ ওটাতেও এখন দাম ভালোই হয় দেখি,

তোমার সাদা সাদা একটা ফুল পাওয়া যাই ওই নামটা আমি মনে আসছে না হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ সাদা সাদা যে ফুলটা আছে না হম হম দেখবে চারখানা মুখের ফুল আছে সাদা সাদা হ্যাঁ, হ্যাঁ আচ্ছা আছে, ওই মুখের নামটা হচ্ছে কি বেশ নামটা আমার মাথায় মনে আসছে না কি? কিন্তু আমার কাছে দানাটা আছে দানাটা পাঠিয়ে দেবো আহ দেখতে পাবেন সাদা সাদা চার খানা মুখ বার হয়ে থাকে ছোট্ট মতো আচ্ছা ফুল থাকে হম হ্যাঁ সেইগুলো ফুল মানে ঘরের সামনে যদি লাগিয়ে দাও তুমি হম হম তাহলে,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

জায়গাগুলো কি বলবো খুব সুন্দর লাগবে যেমন ওই ফুলগুলো নিজে দিয়ে ঝরে যখন নিচে পড়ে যাই নিচে আচ্ছা আচ্ছা খুব ভালো লাগে খুব, ওই গুলোই করবে আর তাহলে একটা কাজ করো হ্যাঁ হ্যাঁ শোনো কি বলছি বলো হ্যাঁ এই যে যতো ফুল তুমি যে বললে, যে যতো ফুলের তুমি নাম নিলে বা যতো ফুলের তুমি হ্যাঁ হ্যাঁ ওই তো জবা হ্যাঁ সব বললে গেদা শোনো, শোনো, শোনো, শোনো হ্যাঁ কি বলছি সবার কি আমি কি বলে ওকে আহ গাছটা পাবো ছোটো ছোট হ্যাঁ, হ্যাঁ নিশ্চই আমার কাছে সব পাবে, আমার কাছে সব পাবে হ্যাঁ, হ্যাঁ আহ একটা কাজ করো না আহ উম ওর যে ছোটো ছোটো nursery আছ থাকে না nursery হ্যাঁ হ্যাঁ nursery গাছটা একটু আমার জন্যে prepare করে রাখবে? কা আহ রণ আমি ভাবছি যে এই week বা next week এর ই সব কাজটা আমি সেরে,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 আমি আজকে তো হবে না আমি আহ phone করে বলেদিচ্ছি ওরা সব ready করে রাখবে আর যখনি তোমার মন করে আসবে আমাকে আওয়াজ দিয়ে, ওখানে পয়সা দিয়ে নিয়ে চলে যাবে ঠিক আছে, আমি তাহলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এর মধ্যে কি কিছু বলে লাভ কি? আমি তো বললাম আপনাকে আমি তো আমি তো বলেছি যে আমি করবো,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

তুমি এক কাজ করো address টা শুধু আমাদের আমাকে লিখে দাও যত যত খড় ওর মধ্যে যে খড় লাগবে বা হ্যাঁ হ্যাঁ আহ ইয়ে যতো parasite parasite যে লাগে শুধু আমার বাড়িতে পৌঁছে দিলে আর আমাকে, এক আহ আর একটা request ছিল আপনার কাছে,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 ফুলের তো আলাদা-আলাদা হ্যাঁ, হ্যাঁ অব ফুলের আলাদা-আলাদা থাকে তো কি কাজ করবে এখন আমাকে একটা workshop দিয়ে দিলে আমার খুব উপকার হয় হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ আমি এমনি কথাই মুখ দিয়ে বলে দিচ্ছি,

Video বানিয়ে আমার তুমি post এ আমার দেখতে পারবে আমার instagram এ আছি instagram এও আছি facebook এও আছি তুমি দেখতে পারো আমি অনেক রকমই করে চাষ করি হম হম । আর বাচ্চাদের সঙ্গে না video ছাড় video ছাড়তে থাকি আচ্ছা তো ওখান থেকে তুমি আমাকে দেখতে পারো কি কি আমি nursery লাগিয়েছি কি না লাগিয়েছি আর ওতে আমি বলেও দিই কি এই time এ এই এই, এ ফুলটাকে তিন বার জল দেবে এতো তিন ঘন্টা পর পর, চার ঘন্টা পর পর, আর আচ্ছা ছয় ঘন্টা পর পর, হম হম আর যে ফুলের মানে বেশি মানে কি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 জবা ফুল না দেখবে তুমি সাদা সাদা রকমের আচ্ছা অনেক পোকা-মাকড় লেগে যাই হম হম জবার যে ফুল টা গাছটা আছে সবুজ না পুরো সাদা হয়ে যাবে পোকা-মাকড় দিয়ে। হম হম তো ওটার জন্য আমার কাছে একটা liquid আছে ঠিকআছে আহ ওই liquid টা দুশো gram এর liquid আছে আচ্ছা আচ্ছা ওই দুশো gram টা না এক litter জল এর মধ্যে এক litter জল এর মধ্যে মিলিয়ে দেবে ঠিক আছে মেলানোর পর আচ্ছা আচ্ছা ওই যে তুমি দেখবে যারা ইস্ত্রি করে হম হম তারা না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 ওইটা ওতে মিলিয়ে নেবে মিলিয়ে ওই spray এর মতো ঢাকাটা বোতলের উপর লাগিয়ে আর যে গাছ গুলো হবে গাছের গোড়াতে গাছের পাতাতে সব জায়গাই ছড়িয়ে দেবে।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 পুরো গাছটা সাদা হয়ে যাবে পোকাতেই পুরো ভর্তি হয়ে যাবে। তো ওই liquid টা তুমি দিয়েদিয়ো যে কোনো ফুলের মধ্যে দেবে সব ওই ফুল গুলো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 তো এটাই আর কি আর কিছু নই।

আমার জন্যে খুব উপকার হয়েছে আর আহ ভাবছি যেটা আহ যে আগে এইগুলো দিয়ে শুরু করি আচ্ছা শুরু করার হ্যাঁ হ্যাঁ নিশ্চই পর দেখি কি রকম হ্যাঁ হ্যাঁ আমার অব অবস্থা চলেছে, আর যখন হয়েযাবে ভালো হ্যাঁ আহ ভালো বীজ হলে আরো নিয়ে আসবো হ্যাঁ হ্যাঁ ঠিক বলছি তো? একদম, একদম, একদম সেটাই তো বলছি আমি আগে start টা করি কারণ, যেতে হবে না আপনাকে আপনি একটা কাজ করুন যে আহ আপনি তো delivery করবেন আহ তো চেষ্টা করবেন যে অল্প, অল্প যে কোনও ফুল পাঠাবেন না কেন অল্প অল্প পাঠাবেন। আর একটা আহ যে request করছিলাম সেটা পাঁচটা করে সব কটা পাঠিয়ে দিচ্ছি পাঁচটা করে আচ্ছা,

খুবই ভালো হবে তাহলো খুবই ভালো হবে হবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আর তুমি ফুলটা কালকে সকালে পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো রাখছি হ্যাঁ চলো আচ্ছা আচ্ছা ঠিক আছে thank you sir আর thank you দাদা, নায়েক দা আহ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে তা হলে আম আমি কালকেই দেখা করছি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ কালকেই thank you আর আহ ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আর আরেকবার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি আমার অনেক সাহায্য করেছো ঠিক আছে ঠিক আছে okay okay Bye bye phone রাখছি এবার।

নমস্কার নমস্কার দাদা, আমি বলছি এই দত্তদা দত্তদা আমার.

আহ প্রফুল্ল রয় চৌধুরী বলছি প্রফুল্ল চিনতে পেয়েছে আমাকে.

তাহলে আহ একটা কথা হল কি আপনি দত্তদা আছেন কি দত্তদা যেনে, যেনে বুঝে number দিয়েছে আপনারটা আমি বুঝতে পারছি না আমি বললাম দত্তদা নিজের number দাও বলে কি এই লোকের নম্বর দিয়ে নাও.

ওয়ার্ল্ড ওয়ার ওয়ার্ল্ড ওয়ার থ্রী হবে কি হবে না.

ধুম ধারাম ধারাম ধুম হচ্ছে কি হবে না কেন কি এটা যদি হয় তাহলে আমার জন্য benefit আছে এটাই জন্য call করলাম যদি হয় তাহলে ওই রকম কাজ করবো.

আরে ওটা জানো তুমি একটা কথা পুতিন যে করছে পুতিন যে করছে ওই করার পরে তো যে মেডিকেল স্কুল যে পালিয়ে এসেছিলো India তে ওটার কথা জানো তুমি news জানো.

সরকার হয়তো against ছিল, এই বার যেমনি ছয় মাসের পরে যখন ওরা বললো কি আমাদেরকে এখনই পড়তে দিন আমরা এখানেই পড়বো সরকার বলছি কি না পড়তে দেব. কিন্তু তোমাকে starting ভাবে আবার NEET দিতে হবে আবার সব কিছু করতে হবে আবার start করতে হবে এবার ওরা চ্যাঁচামেচি করছে কি আমরা দু বছর তিন বছর পড়ার পরে last বছর ছিলো আমরা কি করে আবার start থেকে পড়বো আমাদের কে. help করো আবার বলছে কি যেহতো আমি তোমাদেরকে help করবো ওটা তো backdoor entry হয়ে গেলো তাহলে NEET এর value টা কি থাকলো. তাই ওরা কোনো benefit পেলো না আবার সরকার বলছে না ওরা India তে ছিল না তাই জন্য indian কাজ indian help indian কিছু হবে না যে আছে simple ওটাই হবে. বলতো ওদের বিচারের কি হবে অবস্থা.

এই রকম যদি হয় তাহলে কি করে চালাবে লোকরা. এই বার কিন্তু ভালদামির পুতিন যে মানুষ আছে ভদ্রলোক আমি ভাবছিলাম অনেক বাজে লোক আছে কিন্তু ভালদামির পুতিন ভদ্রলোক আছে ও কি করেছে ওরা বলছে ঠিক আছে তোমরা আসো তোমাদের কে আমি.

বেশি অসুবিধে হয়ে যাবে কোনো কি লোকরা বেশি insurance করাবে বেশি assured করবে আর যদি না হয় তাহলে লোকের জন্য. জব্বার দিলে তাহলে তো এই রকম করবো দত্তদা কি করছো মানে কি appoint নিতে হবে আপনার থেকে এইটা জিজ্ঞাস করার ছিল.

appoint না নিয়ে আমাকে বলো.

একটা কথা বলো আমাকে আচ্ছা একটা কথা বলে দাও আমাকে তুমি তো যে হো তো arms and rifles department এর control এ demand তা বেড়েছে না কমেছে. না না আরে ওই মাইরি লোক টা.

আমি কি বলছি কথা শোনো আমার আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা কথা বলতো একটা দত্তদা কি বলছি আমি, রাইফেল ডিপার্টমেন্ট হ্যা এই ব্যাপারে একটু জানাও না আমাকে demand আপনার বেড়েছে কি কমেছে কোথায় কোথায় পাঠাচ্ছেন ওইটা তো news আসায় যাবে যেহেতু আমি জানতে চাই. তাহলে কোথায় মানে demand আগে থেকে বেড়েছে মানে manufacturing টা কি বাইরে থেকে এখানে আসছে কি এখন থেকে বাইরে যাচ্ছে. আমি জানি এখন time তা অনেক তাড়াতাড়ি আছে এখন just আটটা তিরিশ হচ্ছে সাড়ে আটটা হচ্ছে ঘড়ি দেখো. ওটাই তোমাদের এখনো এখন শুধু সাড়ে আটটা নটা বাজছে. দত্তদা তুমি অনেক বড়ো football fan আছো.

অরে ওই টাও চলে গেল আরেকটা লোক ভদ্রলোক ছিল যে আপনার এতো ভালো ভালো movies বাবার কাজ করছিলো নামটা ভুলে যাচ্ছি উনিও মারা গেলেন জানেন. আমি নাম মনে করতে পারছিনা বেচারা অনেক গুলো movies তে ছিল বাবার কাজ করতো এই যে ভুলভুলাইয়া তে ছিল ভুলভুলিয়া one এর যে অক্ষয় কুমার এর গুরুজি যে ছিল. আরে ভুলভুলাইয়া আপনি দেখনি. তাহলে আপনি এইটা দেখবেন মনে হয় পাঠান পাঠান. হ্যা গো সত্যি জানতে চেয়েছি. ভদ্রলোক ছিল এত ভালো লোক এত বড়ো celebrity আর কোনো এষ ছিল না ওনাদের অন্যের কোনো space ছিল না ওনার কোনো ইয়ে ছিল না যাওয়ার কেন হয়েছে. মানে কোভিদ থেকে চলে গেছেন না মানে কোভিদ এর জনি জানি আমি জানি গো আমি জানি.

জানি আপনার কাজ টা আপনি সব কিছু জানেন আপনি বলতে চাইছেন না. আমি সব জানি আপনার কাজ অনেক risky আছে. কিন্তু আপনি আমার জবাব দিতে পারবেন দেখুন আজকে না হলে কাজকে আসায় যাবে কথাটা বাইরে আগেই বলে দিলে সুবিধে হতো আমার.

বোঝার চেষ্টা করছেন কি ধরবো কি ধরবো. আমার প্রশ্ন আমার প্রশ্ন আছে. আমি এত এই যে জিনিস টা জিজ্ঞাস করার জন্য. এইটাই তো আমি জিজ্ঞাস করছিলাম ওই রকম আমি planning টা করবো আপনি যে দিয়েছেন আমার জব্ববটা ওই রকম planning করবো.

preparation না আমার ব্যাবসায় জন্য. কি বলবো দাদা আপনাকে কিছু বলার নেই কিন্তু আপনি যে বলে দিয়েছেন এটা খুব উপকারী জানো. একদম thank you দাদা thank you thank you so much দাদা এবার চা মা খান আপনি সত্যি এত late করে খাবেন তাহলে কি করে হবে চা খান সব কিছু খান খেয়েদেয়ে আর.

আচ্ছা ঠিক আছে দাদা ঠিক আছে খান okay দাদা রাখছি. এই রকম করবেন আপনি আচ্ছা বলুন দাদা. Hello আস্সালামুআলাইকুম

আল্লাহামদুল্লিলাহ ভালো আছি তুই কেমন আছো? আল্লাহামদুল্লিলাহ পড়াশোনা কেমন চলতেছে? আর পড়াশোনা পড়াশোনা তো এখন বোঝার মতো মনে হচ্ছে কি করি কিছু মাথায় থাকে না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 জানি না যা পড়তেছি মুকস্ত করতে হচ্ছে এটি মনে হয় পরীক্ষার হলে বমি করে আসতেছি এমন মনে হচ্ছে শিক্ষার মূলত উদ্দেশ্য কি মুকস্ত বিদ্যা নাকি সেটাই বুজতেছি না ঠিক বলছো এখন মানে কি বলবো এখনকার পড়াশোনা সবক্ষেত্রে মুকস্ত বিদ্যা মানুষ মানে মুকস্ত করে আসে সব কিছু হ্যাঁ সৃজনশীলতা আছে কিন্তু তারপরেও guide ব্যবহারের ফলে সৃজন শীলতা এখন মানে দাবায় যাচ্ছে যেমন ধরো কোনো একটা কিছু প্রশ্ন এটা guide আসে তো সৃজনশীল প্রশ্নটা আমরা মুকস্ত করে যাই হয়তো নাম change করে দেয় নামের জায়গাটা change করে পুরোটা বসাই দি তো মুকস্ত করতে করতে আধা পাগল হয়ে যাচ্ছি আর বাংলাদেশে তো জানো result এর ভিত্তিতে মানে একটা মানুষ কে নির্বাচন করা হয় ঠিক বলসস সৃজনশীল মৌখিক বুজছো কিন্তু মানুষের মনে সৃজনশীলতার কোনো ই নাই তা ছাড়া ঠিক বলছস আজ কাল মানুষ result দিয়ে অনেক কে দেখে আরকি বাংলাদেশে শিক্ষার আহ শিক্ষার দিক থেকে বাংলাদেশ কিন্তু অনেকটাই নিচু হ্যাঁ বাংলাদেশ শিক্ষার দিক থেকে অনেকটা পিছাই আছে শুধু মাত্র এই কারণে যে আমাদের মানে দেশের পরিস্থিতি এমন যে শিক্ষা মানেই হচ্ছে যে তুমি বই পড়তেছ ওইটাই তোমার result হচ্ছে তোমার শিক্ষা একটা ভালো student যদি a plus না পাই তাহলে তার শিক্ষার কোনো মূল্যই থাকে না

এই ক্ষেত্রে কিন্তু আমি শুধু মানে আহ আমি government বলতেছ যে তাছাড়া এইরকম কা কোনো কিছু যদি বলতে বলে এটা হচ্ছে আমাদের সমাজের দোষ দেখো

এইরকম ভাবে অপমান করি কথার মাধ্যমে আঘাত করি যে তার মানসিকতা নষ্ট হয়ে যাই এই ক্ষেত্রে কিন্তু পড়াশোনার থেকে মানুষ এর মন উঠে গেল উঠে যাই বললেই চলে হুম এছাড়াও class না করার কারণে পরীক্ষার result খারাপ হওয়ার কারণে দেশে শিক্ষার্থীদের মধ্যে অনেক শিক্ষার্থীরাই কিন্তু আত্মহত্যার পথ বেছে নেই হ্যাঁ গত আহ গত বছর আমাদের পাশের এলাকাই এরকম হয়েছে জানো আহ মানে a plus পায়নি তার জন্য suicide করছে hello হ্যাঁ তুমি কি আমার কথা শুনছো না গত বছর কি হয়েছে সেটা শুনিনি গত বছর আমাদের এলাকায় একটা ভালো student

ধরো যারা ভালো student তারা কিন্তু ভালো result পাচ্ছে না যেমন ধরো কাওকে দিয়ে আসা করা যাচ্ছে যে সে a plus পাবে সে a plus পাইনি আর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

হতাশা অনেক হটাৎ নিয়ে আসে and এই কারণে suicide করেছে জানো আসলে আমাদের দেশে বর্তমানের শিক্ষাকে মূল্য দেওয়া হয় result এর ভিত্তিতে কাও তাদের মেধাটা যাচাই করে না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 কিন্তু ওই গাছের মেরুদন্ড যদি মানে ওই রকম হয় তাহলে মানে কেমনে চলবে হ্যাঁ, তাছাড়া মেয়েরা কিন্তু শিক্ষার থেকে বেশির ভাগ বঞ্চিত হচ্ছে বাল্য বিবাহের কারণে হ্যাঁ শিক্ষার থেকে বঞ্চিত হচ্ছে আগামী কা এই কারণে তাদের মানে শরীর স্বাস্থ্যে এবং সামাজিক দিক থেকে অনেক বড়ো মানে প্রভাব পড়তেছে যেমন ধরো একটা মেয়ে খুব অল্প বয়সে যদি মাত্র মানে গর্ভ ধারণ করে সে নিজের proper year তা জানে না সিকৃতন আছে সে জানবে না কি ভাবে সে জিনিসটা maintain করবে কিন্তু শিক্ষার ফলে কিন্তু সে যান তে পারে যে মাতৃ কালীন সময় কি কি প্রয়োজন যেমন অনেক মেয়েরা বিভিন্ন ধরণের কুসংস্কার এর সমুখীন হয় যেমন অনেকে আসে নিন্দবোধে পর্যাপ্ত খাদ্য খেতে পারে না কারণ হচ্ছে কুসংস্কার একটা আছে যে তুমি বেশি খেলে তোমার বাচ্চা বড়ো হয়ে যাবে পেটের মধ্যে যেটা কিন্তু অনেক বড়ো কুসংস্কার এটা যদি শিক্ষা না থাকে শিক্ষার আলো না থাকার ফলে

হুম ঠিক বলেছো তা ছাড়া দেখা যাচ্ছে যে বর্ধমানে মানে আমাদের শিক্ষা এতটাই লুপ্ত হচ্ছে যে তুমি এই কথা বলো

চাপের মতো গ্রাস করতেছে তার

কিছু কিছু বইয়ের মধ্যে লিখা হয়েছে ধর্মকে ছোটো করে দেখানো এগুলো কিন্তু আসলে শিক্ষার মূল উদ্দেশ্য নই শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে যে মানুষ মেরুদণ্ড হয়ে দাঁড়ানো দারাকরানো কিন্তু বর্তমানের শিক্ষা ব্যবস্থা এমন হয়েছে যে আমাদের মেরুদণ্ড টাই ভেঙে দিচ্ছে